এবং বিভিন্ন ধরনের গাড়ি রাস্তার ধারে দাড়াই আছে। গাড়িগুলি দেখতে খুবই সুন্দর আর কয়েকটি ফ্লাট আছে ফ্লাট -গুলিও দেখতে খুব ভালো লাগছিল।